আমার online shopping ও ভালো লাগে, আবার দোকানে গিয়ে shopping ও ভালো লাগে মানে একটু mall-tall গুলো ঘুরলাম, আর সব~ সব

কাজের মধ্যে ঘুরতে যাওয়াটা সম্ভব হয় না

ওই একটা fridge কিনতে যাওয়া হলো এখন চারটে পাঁচটা ঘুরে দ~ দিয়ে দেখা, যে একটা shopping করতে যাচ্ছি, হ্যাঁ

একটা TV television কোনো সময়, আর এই গরমে এখন তো সবার বাড়িতে AC একটা কেনা মানে must হয়ে যাচ্ছে, AC কিনতে গিয়ে

আঁ চারশো পাঁচশো জন উম line এ দাঁড়িয়ে রয়েছে. বলছে অন্য কিছু shopping করতে যত না কষ্ট, AC কিনতে তত কষ্ট.

সে তো line এ দাঁড়িয়ে দাঁড়িয়েই মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে.

বলছি আমাকে একটু বেরোতে হবে এখন বুঝলে, আমি তাহলে রাখছি হ্যাঁ.

পৌষমাস তো পড়ে গেল পৌষমাস মানে পুরুলিয়াতে টুসু পরব

তা এখনকার দিনের টুসু আর তোমাদের সময়ের যে টুসু তোমরা যখন ছোটো ছিলে তখন টুসু পরবটা কেমন হবে দেখছি

এই পৌষমাসটা আমাদের পুরুলিয়া জেলার লোকের মানুষের মারকি বলে খুবই আনন্দের

খুব আনন্দের মানে খুবই আনন্দের জিনিস

ধান ধুন সব আনি এখন স্যকরা কী এ টুসু পকায়

আর তিরিশ দিন তিরিশটা গান বুনতে হয় টুসুর গীত বুনতে হয়

এরকম করে আমি দেখিয়েছি এ আমার দিদিরা আমার কাকি জেঠিরা

এই টুসু অতটা আমিও জানিনে তো যেটা শুনিয়া আসছি সেটাই বলছি

ঐ আমাদের দিদি এ

তো টুসুর গীত বলতেও তা এবার কী সুবিধা হবে অতটা আমার দিশাও নাই

আর ভোগ দিতনো কী সেটাওতো আমি বুঝতে পারছি কিন্তু আমি বেরি তো শুধু এখন তো আমার গাঁয়ে টুসুটা নাইয়ের মতো নেই

এখন এই আমাদের এই পাশের দাদারা আমিও এটুকু সংঘ দেই

যেমন গেলো বছর আমরা ভালো ই টুসু

এই mobile এরা ছেরে ও ছিলি টুসুর গান

তো বেস ভালোই হয়েছে এই বছর ও আমারা ভাবছি যে পৌষ পরব ছোলে এই আসেছে আর বেসিক দেরি নেই আর বসে দুই দিন হয়েই গেল তো গন গল্প গুজব হচ্ছে দাদাদের সংঘে

উহারা ঢেক ছুটল্লাই মনে হয় এটা সেটা ঝুমুর নাচ এই ঘোড়ানাচ কইরতো

একটা team ভালো একটা team ছিল তাদের

আর মনসামঙ্গলের সময় মনসামঙ্গল খুব একটা

ঐ আমার দাদার সঙ্গে আমিও সঙ্গ দিই দাদাদের সঙ্গে

তো আমরা যখন টুসু

একটা চালা আছে চালাঠায়ে বসসি

সেই টুসুর গান করি ঢোল ধামসা মাদোল

আচ্ছা যখন সেই Dvc -র damp - এ যখন মকর দিনে যখন টুসু প্রতিযোগিতা হইত তখন কতো বড়ো বড়ো টুসু নামাইত উটাহ এখন দারা উঠা তো পরে বলছি

এই চালায় বইসে আমরা টুসু গান করছি

তো আমি এখন ঐ অল্প অল্প গান করি

দাদার সঙ্গে আমিও সঙ্গ এখন তো তখন আমি মনে মনে করছি এখন

তখন দিদিরাও বুলতো দাদারাও বুলতো কাকি জেঠি সবাই একসঙ্গে বসেই মনে হয় এই টুসুটা আমরা বলছি

এখন আমরা ঐ আমি দাদা এ পাড়ার আরও দুচার জন কাকা জ্যাঠা ইরা আসে শুইনতে

আর এটাসেটা মানের বুদ্ধি দেই যে এটা এরকম কর ওটা ওরকম কর

তো এরকম করে তখন আমরা দিদিরে মানে পাড়ার দিদিরে

তো চোরোল ম্যানেজা দিব এরকমই বড়ো বড়ো টুসু